এই যে আপনি ছেলেটা দেখুন--

এক ধারটা ছলায়ে গেছে। ছেলে মনে হয় পনরো বিশ সালের উমরে--

এটা খুব সুন্দর দেখাইছে হেয়ার কাটিং ।

মনে হয় কোন সাজা এ কলস সাজায়ে গেছে।

ঢিপ ঢিপ বানা আছে মাঝে মাঝে।

সাইটে পানি নারিয়াল ভালো লাগছে। পার্ক -ওর জায়গা।

ফুলের ডিজাইন বানা গেছে কাঁচা ফুল শুকা ফুল।